এখানে একটি মানুষ দেখা যাইচ্ছে।

এই সবিটিতে একটি সুইমিং পুল দেখতে পাচ্ছি।

দুকানটির বিতরে কয়েকটি দেখা যাচ্ছে।

গির্জাটির বিতরে একটি ক্রস দেখা যাচ্ছে।

মহিলাটির সামনে একটি মাইক রাকা আচে।

এই ছবিটিতে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি বেলুন লাগানো আছে।

এই ব্যাংকের সামনে দুটি লোক দেখতে পাচ্ছি।